তালে white t-shirt তো দেখতে দারুন লাগবে হ্যাঁ, কালো সুটের সঙ্গে কি বলবো তোকে white মানে সাদা t-shirt মানে বেশ ভালই লাগছে।

মুখের mask হ্যাঁ এসছে এসছে এসছে সেই season four এ হ্যাঁ season four এ এসছে সে সপ্তমের আছে একটা

ও ওইটা ওইটা দেখতে ভালোই লাগে আমাকে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 নিবো নিব তো ভাবছি কিন্তু আমার কাছে তো diamond নাই আর তুই যা বলছিস ওই পাঁচশো চারশো আর diamond এ আর হবে না তো তা ছাড়া তো উপায় নাই আমরা তো ওই হাজার বারস diamond আমাদের তো আর কিনবাড় ইয়ে নাই।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

অনুবাদ উহান host জ্ঞান গাইডে আস্তে আস্তে এখন যেহেতু নানা ধরনের অনুবাদের মধ্যে দিয়ে প্রাচীর সঙ্গে জার্মানদের পরিচয় হচ্ছে সেজন্য এই মুহূর্তে কতগুলো পক্ষের পুনরাবৃত্তি করা মনে হয় খুবই জরুরী তথ্যগুলো খুব পরিজ্ঞাত সন্দেহ নেই কিন্তু তারা যে যথাযোগ্য অভিনিবেশ পেয়েছে তা বোধ হয় না, তিন ধরনের অনুবাদ আছে প্রথম ধরনের অনুবাদ আমাদের নিজেদের সুবিধাজনক দৃষ্টিকোণ থেকে বিদেশের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেয় এই অভিপ্রায়ের দিক থেকে একটি প্রাঞ্জল গদ্য তর জামাই সবচেয়ে ভাল স্বীকার্য কবিতার সব চারিত্রিক বৈশিষ্ট্যকেই গদ্য একেবারেই মুছে ফেলে

অপ অপ্রত্যাশিতভাবে উৎকৃষ্টতর বৈদেশিক উপাদান নিয়ে আবির্ভাব হয় এবং আমাদের অজ্ঞাতসারে আমাদের উন্নতি করে যাই রুটের উন্নতিতে তো বাইবেল চিরকালই এই ধরনের অধিকার সৃষ্টি করবে, লিভিলো নগেন যদি গোড়াতেই উৎকৃষ্ট গদ্যে রচিত হতো আর তাকে বলা হতো জনপ্রিয় রোমান্স তাতে বরং অনেক লাভই হতো তাতে নাইটহুডের সে অদ্বিতীয় গম্ভীর ও ছায়াছন্ন প্রকৃতির পাঠকের কাছে তার সমস্ত প্রবল লতা সমেত উপস্থিত হতে পারতো এখনো তা করা যায় কিনা বা আদৌ করা সম্ভব কিনা তো অবশ্যই নির্ধারিত করবেন তারাই যারা এসব প্রাচীন বিষয় নিয়ে অধিকতর ঘনিষ্ঠ ভাবে জড়িত রয়েছেন তারপরে আছে অনুবাদের দ্বিতীয় যুগ যেখানে প্রতীয়মান হয় অনুবাদ ও বুঝি বৈদিশ্য চেতনার মধ্যে অধিষ্ঠ হতে চাচ্ছেন কিন্তু আসলে যেখানে তিনি সে বৈদেশিক চেতনা কে নিজের মত করে নিয়ে জাতীয় জীবনের মধ্যে পুনর্গঠিত করে দেন শব্দটির শুদ্ধতম অর্থে একে বলা যেতে পারে অনুকরণের যুগ সাধারণভাবে বুদ্ধিমান ব্যক্তিদের অবশ্য এ পদ্ধতি বেশী পছন্দ ফরাসিরা যেসব রকমের কাপের ভাষান্তর করার সময় এই পদ্ধতি ব্যবহার করে তার শত শত উদাহরন পাওয়া যায় বিলিয়ের ভাষান্তর গুলাই ফরাসিরা প্রথমে সবকিছু নিয়ে নেয় চিন্তা অনুভূতি বিষয় এমনকি বৈদেশিক শব্দ ও তারপর তাদের নিজেদের মত করে মানিয়ে নিয়ে তাকে উপস্থিত হয় তাদের আকাঙ্ক্ষা সব বৈদেশিক ফলের পরিবর্তন গুলো যেনো তাদের নিজেদের মাটিতেই ফলে উঠে জিলানদের অনুবাদ গুলোর ভঙ্গি ও অভিপ্রায় ও তাই তার নিজস্ব কতগুলো বিশেষ কৌতূহল আকর্ষণ ও সহানূভূতি ছিল আর তাই তিনি কোনো প্রাচীন বা বৈদেশিক রচনার কেবল

তার কাছে যা আবেদন করতো আর যেভাবে তিনি তা আত্মসাৎ করে পুনর্গঠিত করে দিতেন তার সমকালীন জনরুচির সঙ্গে একান্ত ভাবে সুর বানানো ছিল কিন্তু যেহেতু দীর্ঘকাল একই ভাবে সম্পূর্ন বা অসম্পূর্ণ অবস্থায় কাটিয়ে দেয়া সম্ভব পর নয় এবং যেহেতু একটি রূপান্তর থেকে অন্য রূপান্তর অনবরতই অনুষ্ঠিত হয় তাই তৃতীয় যুগ এসে অনুপস্থিত হলো একেই বলা যেতে পারে সর্বোচ্চ বা সর্বশেষ যুগ এই তৃতীয় ক্ষেত্রে অনুবাদকে হুবহু মূল রচনার মত করে তোলবার চেষ্টা করা হয় যাতে একটি আরেকটির পরিবর্তে না হয় বরং অনুবাদই যাতে মূল রচনার স্থানাভিষিক্ত হতে পারে, গোয়াই কিন্তু এই পদ্ধতিকে প্রচণ্ড বিরোধিতা সহ্য করতে হয়েছিল যে অনুবাদক অত্যন্ত ঘনিষ্টভাবে মনের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন তাকে তার স্বজাতির প্রতিভা অল্প বিস্তর বর্জন করতেই হয় এভাবে আবির্ভাব হয় একটি তৃতীয় বৈশিষ্ট্য গোড়ায় জনগোষ্ঠী কে যার সঙ্গে খাপ খাইয়ে দিতে হবে যত দিন না লোকে ক্রমে ক্রমে এই নতুন ভঙ্গিতে অভ্যস্থ হলো ততদিন প্রশংসনীয় ফস অর জন লুচি কে কিছু তেই তুষ্ট করতে পারেন নি কিন্তু ফলাফল যারা খতিয়ে দেখতে পারেন যারা দেখতে পারেন বুঝতে পান ও তরুণ জার্মানদের

আরিয়িস্তু আর তাতসু শেক্সপিয়র আর কেল ডে রন আমাদের কাছে এখন জার্মান হয়ে যাওয়া বিদেশী রূপে আবির্ভাব হতে পারেন তারা নিশ্চয় আশা করতে পারেন যে যারা প্রথমে সাহস করে এই বৃহ পথে পদার্পণ করেছিলেন সাহিত্য ইতিহাস তাদের সম্মানিত করবে হামের এই দর্শনাবলি সাধারণত প্রাচীর ষষ্ঠ কীর্তিগুলো কে অনেক টা এভাবে উপস্থাপিত করেছে বিদেশে রচনার উপকরণগত বৈশিষ্ট্য কে আলেমান ভাষায় বজায় রাখবার যে ক্ষমতা তা ছিল তাকে বিশেষভাবে সাধুবাদ জানাতেই হয় ফেরদৌসি থেকে হামের যে সব অংশ অনুবাদ করেছেন তাকে যদি রত্ন সিন্দুকে প্রান্তব কোনো অবলম্বিত বা ছায়ানুসারি রচনার সঙ্গে মিলিয়ে দেখা যায় তাহলে কতগুলো বিষয় সুবিধে চোখে পরে

এই তিনটি ধরন ওই যুগ সব সাহিত্যে নিজেদের ছন্দবৃত্তি করে এমনকি একই সঙ্গে কখনো কখনো ভিন্ন ভিন্ন পদ্ধতিও ব্যবহৃত হতে পারে সে জন্যই শাহ নামা আর নিজামীর গদ্য অনুবাদ এখন উপযোগী হবে শর্ট করে যাতে মূল ভাবনা কে ধরে ফেলা যায় সেই জন্যই তারা তারই পড়া যায় বলেন তাদের ব্যবহার করা যেতে পারে আর তার মধ্যে দিয়েই যতক্ষণ না পাঠক শেষ অবধি এসব রচনার চিন্তা ও চরিত্রের সঙ্গে পুরোপুরি সহমর্মিতা অনুভব করছেন ততক্ষন অবধি ক্রমে ক্রমে তাদের সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠ

সাধারণ গদ্যে কালিদাসের কবিতা কোথাও পাওয়া যাবে না কিন্তু এই অনুবাদ টির জন্য এত দিনে একটি তৃতীয় ধরনের অনুবাদ প্রচুর ভাবার সময় হয়েছে যার মধ্যে মনের বিভিন্ন ভাষা ও সংলাপ ছন্দ স্পন্দন ও গদ্যের স্বাতন্ত্র ফুটিয়ে তোলা যাবে, ফোটানো যাবে এমন এক সংস্করণের মধ্যে দিয়ে যে তার ফলে আবার নতুন করে এ কাব্যের সঙ্গে আমাদের চেনা হবে যা মূল রচনার পুরোপুরি প্রতিভিম্ব এ মহৎ রচনার একটি পাণ্ডুলিপি যেহেতু পারো নগরে রয়েছে সেই ক্ষেত্রে কোনো প্রবাসী জার্মান এরকম একটি অনুবাদ করে অসামান্য উপকার করতে পারেন মেঘদূতের ইংরেজি অনুবাদ ও করে অতীব সাধুবাদ পাবেন কারণ এরকম অসাধারণ কোনো রচনার সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেয়া যে কোনো কালেই খুব গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এ অনুবাদ আসলে দ্বিতীয় গোষ্ঠীর অন্তর্গত গদ্য প্রীতি পরিবর্দিত ও বাখ্যান সংবলিত ইংরেজদের কানে তা যে এত শ্রুতিমধুর ঠেকেছে তার কারণ তার i am beach প্রেম দামীটার ছন্দ আমি অবশ্যই একেবারে মূল থেকে অনুদৃত গ্রাউকেন সহ কয়েকটি শ্লোকে অনুবাদ দেখিয়েছি এবং স্বভাবতই তাতেই একেবারে ভিন্ন অভিঘাত পেয়েছে তার উপরে ইংরেজ অনুবাদ ও উক্তি আবার চিন্তা শত্রুকেও একটি অদল বদল করার স্বাধীনতা নিয়েছিলেন কোনো অভিজ্ঞ সৌন্দর্য দৃষ্টির কাছে যা মোটেই চাপা থাকার ও কথা নয় এবং যা বস্তুতই অত্যন্ত দূষণীয় কর্ম। তৃতীয় ধরনটিকে কেন শেষ ধরন বলছি তা খুব ছোট্ট করে বুঝে দেয়া উচিৎ যে অনুবাদটির মূলের সঙ্গে সম্পূর্ণ ও পূর্ণাঙ্গভাবে শনাক্তিকরন করতে চাচ্ছে তার শেষ পর্যন্ত স্পষ্ট করে অন্ত রইক্ষি জিমনাস্ককেই এবং মূল রচনা কে অনুধাবন করার সময় আমাদের ছোট নাকে উপুর ভাবে সহায়তা করে পাঠক চালিত এমনকি তারিত হোন রচনার মূল পাঠ অভিপ্রায়ের দিকে এবং বৃত্ত সম্পন্ন হয়ে যায় যে বৃত্তের মধ্যে দেশী ও বিদেশী জানা ও অজানা একসঙ্গে নড়ে উঠে যুগোপাত ছাড়া দিয়ে উঠে বাংলা জীবন্ত ভাষা এবং সেই জন্য গ্রামে জন্মেও শুধু সংস্কৃত কেন আরবী ফারসী হিন্দি উর্দু পর্তুগীজ ফরাসী ইংরেজী প্রবৃতির কাছে নিঃসংকোচে হাত পেতে সে আজ নগরেও অল্প বিস্তর লব্ধ প্রতিষ্ঠিত সুতরাং তাকে ভাবনার নতুন প্রণালি শেখানো অপেক্ষাকৃত সহজ এবং তার বাঞ্ছনা বানানোর অনুদান উপায়ে অনুবাদ অবশ্যই স্বয়ং রবীন্দ্রনাথ সাহিত্যের ধর্ম নিরূপণে একদা যতপনিষ্ঠ হত্যক্তি করেছিলেন এবং বাংলা পরিপাক্ব শক্তি কতখানি সেই বিষয়ে নিরুক্তির সাহস আর যার থাক আমার নেই কিন্তু এই সিদ্ধান্তে বোধহয় অনেক সাই দিবেন যে যীশুর জীবনী লিখতে এখন যেমন অনূদিত বাইবেলের আক্ষরিক রীতি অনাবশ্যক

সেখানে পরিচিত বা সার্বভৌম প্রতিক প্রযোজ্য অন্যত্র নয় কারণ শোচনীয় শোনালেও না মেনে উপায় নেই যে আধুনিক বাংলা science এর

সাম্পদায়িক বাঙালি লেখকের পক্ষে তর্জমা আর মূল রচনার সমস্যা সমান এবং যিনি শ্রীনগর শহর সম্পর্কে কিছু বলুন। শ্রীনগর হলো ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর এবং গ্রীষ্মকালীন রাজধানী। এটি কাশ্মীর উপতক্যায় অবস্থিত ঝিলাম নদীর তীরে সিন্ধু নদীর একটি উপনদী ও ডাল ও আনাচার রস। শহরটি তার প্রাকৃতিক পরিবেশ, বাগান, জল প্রান্তর এবং হাউজ বোটের জন্য পরিচিত। এটি ঐতিহ্যবাহী কাশ্মীরি হস্তশিল্প যেমন, কাশ্মীর শাল, পশমিনা এবং কাশ্মীরি উলের তৈরি এবং শুকনো ফলের জন্য পরিচিত। এটি একত্রিশতম সব থেকে জনবহুল শহর। এক মিলিয়নেরও বেশি লোকসহ ভারতের উত্তরের শহর এবং হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন এলাকা। কাঠমাণ্ডু নেপালের পরে। নামের উদ্ভব। প্রাচীনতম নথি যেমন কালহানের রাজতরঙ্গী সংস্কৃত নামটি নগরকে নির্দেশ করে। যা পন্ডিতদের দ্বারা দুটি উপায়ে ব্যাখ্যা করা হয়েছে। একটি সূর্যনগর অর্থ সূর্যের শহর। তিথি অর্থ সূর্য। এছাড়াও শ্রী এর শহর। সম্পদের হিন্দু দেবী যার অর্থ লক্ষ্মীর শহর। ইতিহাস, উনিশ আশি সালের থেকে শ্রীনগর শ্রীনগর এবং পরিবেশের মানচিত্র উনিশশো এগারো। উনিশ উনপঞ্চাশ সালে শ্রীনগর শহর এবং এর আশে পাশে উনিশ উননব্বই সাল শ্রীনগর জম্মু ও কাশ্মীরের বিদ্রোহের পয় কেন্দ্রস্থল হয়ে উঠে। ঘন ঘন heart moving বিক্ষোভ এবং ধর্মঘটসহ এলাকাটি বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের একটি অত্যন্ত রাজনৈতিক কেন্দ্র হিসেবে রয়ে গেছে। যার ফলে তাদের শেষ পর্যন্ত করা হয়। কিন্তু হিন্দুদের সংখ্যালঘু খুবই কম। যার ফলে তাদের শেষ পর্যন্ত দেশত্যাগ কর~ করা হয়। কিন্তু হিন্দুদের সংখ্যালঘু খুবই কম। একটি সংখ্যা এখনো শহরে বাস করে। আঠারশ একানব্বই সালে আদমশুমারি অনুসারে কাশ্মীরি হিন্দু ছিল শ্রীনগরে জনসংখ্যার একুশ point নয় percent এবং দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে দুই point পঁচাত্তর percent উনিশ~ উনিশ জানুয়ারি উনিশশো নব্বই ভারতীয় বাহিনীর দ্বারা কমপক্ষে পঞ্চাশ জন নিরস্ত্র বিক্ষোভকারী পেয়াদার গণহত্যা এবং দুশ আশি পর্যন্ত

শ্রীনগরকে চিহ্নিত করেছিল। ফলস্বরূপ শহরজুড়ে বাঙ্কার এবং ফাঁড়ি পাওয়া যায়। যদিও জঙ্গিবাদ হ্রাসের কারণে গত কয়েক বছরে তাদের সংখ্যা হ্রাস পেয়েছে। যাই হোক ভারতীয় শাসনের বিরুদ্ধে এখনো ঘন ঘন প্রতিবাদ হচ্ছে। যেমন বাইশে আগস্ট দু হাজার আটের সমাবেশে হাজার হাজার কাশ্মীরি নাগরিক শ্রীনগরের ভারতীয় শাসনের প্রতিবাদ করেছিল।

অগ্নিসং~সংযোগকারী পুলিশ এবং PRP এর দ্বারা নিহত হয়েছিল। দুই হাজার তেরো সালে ফেব্রুয়ারিতে আফজাল বুড়োর ফাঁসি হওয়ার পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। দুই হাজার ষোল সালে জঙ্গি নেতা বোরহান ওয়ানির মৃত্যুর পরে উপত্যকা ব্যাপক বিক্ষোভ এবং দু হাজার ষোল কাশ্মীর অস্থিরতা সাক্ষী ছিল। ভারতীয় সেনাবাহিনী PREF এবং পুলিশের হাতে প্রায় সাতাশি জন বিক্ষোভকারী নিহত হয়। আপনি কি আমাকে শ্রীনগর পর্যটন সম্পর্কে কিছু বলতে পারবেন? শ্রীনগর হল প্রাচ্যের ভেনিস নামে পরিচিত।

শ্রীনগরে কিছু মোগল বাগান রয়েছে। যেগুলো ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের রক্ষণাবেক্ষণ করা বাগানের একটি অংশ। শ্রীনগর এবং এর আশপাশের এলাকার মধ্যে রয়েছে চশমাশাহী, রয়েল ফাউন্টেন, পরিমহন~ পরিমহল, নিশাতবাগ, বসন্ত বাগান, শালিমার বাগান, নাসিমবাগ, জহরলাল নেহেরু মেমোরিয়াল, বোটানিক্যাল গার্ডেন হল শহরের একটি বোটানিক্যাল গার্ডেন। যেটি উনিশ ঊনসত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত সরকার এই বাগানগুলিকে হিসেবে মনোনীত করেছে। জম্বু ও কাশ্মীরের মোগল উ~ উদ্যান এর অধীনে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত স্থানগুলির অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শেরগাড়ি প্রাসাদের রাজ্য সরকারের প্রশাসনিক ভবন রয়েছে। মহারাজাদের আরেকটি প্রাসাদগুলোর ভবন এখানে ললিত গ্র্যান্ড প্যালেস হোটেলে পরিণত হয়েছে। শংকরাচার্য মন্দিরটি শহরের মাঝখানে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। সরকার ও রাজনীতি! শহরটি একজন মেয়রের নেতৃত্বে শ্রীনগর মিউনিসিপাল কর্পোরেশনের দ্বারা শাস~ শাসিত হয়।

ট্রাফিক! শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর। শ্রীনগর রেলওয়ে স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন। রাস্তা! জাতীয় সড়ক ওয়ান এ এবং জাতীয় সড়ক ওয়ান বি সহ বেশ কয়েকটি মহাসড়ক দ্বারা শহরটি পরিবেশিত হয়। বাতাস! শেখ উল আলাম আন্তর্জাতিক বিমানবন্দরে লেহু, জম্মু, কাশ্মীর, চন্ডিগড়, দিল্লি এবং মুম্বাইয়ে নিয়মিত নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইট এবং মাঝে মাঝে আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। চৌদ্দই ফেব্রুয়ারি দু হাজার নয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রাইড দুবাইতে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে সক্ষম এবং একটি সম্প্রসারিত টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। সৌদি আরবের হলো ফ্লাইট ও একটি~ এই বিমানবন্দর থেকে চলে। ট্রেন! মূল নিবন্ধক শ্রীনগর রেলওয়ে স্টেশন এবং শ্রীনগর মেট্রো শ্রীনগর হল একশ উনিশ কি. মি. চুয়াত্তর মাইল দীর্ঘ বানিহাল বারা মূল্লা লাইন এর একটি স্টেশন। যা অক্টোবর দুই হাজার নয় সালে খেল খোলা হয়েছিল। এবং বারামউল্লাহকে শ্রীনগর এবং অন্তরা~ নাগ খাজিন গুন্ডের সাথে সংযুক্ত করেছে। রেলওয়ে ট্র্যাকটি নবনির্মিত আহ এগারো কিলোমিটার দীর্ঘ বাণীহাল দানেলের মাধ্যমে পীর পাঞ্জাব পরের পর্বত জুলের বাণীহারের সাথে সংযোগ করে এবং কয়েক বছর ভারতীয় এক তার রেলওয়ে নেটয়ার্কের সাথে যুক্ত হয়। একটি same tanel পাড় হতে প্রায় ন মিনিট ত্রিশ সেকেন্ড সময় নেয়। এটি ভারতের দীর্ঘতম রেল টানেল। দুই হাজার এক সালে পঞ্চান্ন বিলিয়ন টাকা ব্যয়ে প্রস্তাবিত এই রেলওয়ে ব্যবস্থাটি দু হাজার সতেরো সালের মধ্যে ভারতীয় রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত হবে। ভারী তুষারপাতের সময়ও ট্রেন চলে। শহরে একটি মেট্রো ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব হয়েছে। উপসনার স্থান! শ্রীনগরে অনেক ধর্মীয় অভয়ারণ্য রয়েছে, তারা সংযুক্ত। শহরের একমাত্র গম্বুজ মসজিদটি হজত~ রত পল আর স্থান জামে মসজিদ, শ্রীনগর কাশ্মীরের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি। খান কাশ-ই-মৌলা কাশ্মীরের প্রথম ইসলামিক কেন্দ্র। আলী মসজিদ, ঈদগাহ এলাকায় হরি পর্বত পাহাড়ী ছরিকা মাতার মন্দিরে আয়োজন করে। জিপ্সা দেবী মন্দির কাশ্মীরি হিন্দুদের জন্য একটি পবিত্র স্থান। শংকরাচার্য মন্দির, গুরুদ্বার চটি, পাঠশাহী পাথরের মসজিদ, অল সেইন্ট চার্চ, শ্রীনগর পবিত্র পরিবার ক্যাথলিক চার্চ শ্রীনগর। অতিরিক্ত কাঠামোর মধ্যে রয়েছে দস্তগীর সাহেব আর স্থান মাজার ই সুহাদা, রোজ বালা আর স্থান শাহ হাওমের ফান্ডাহ, পাথর মসজিদ~ পাথরের মসজিদ হামজা মকদুমের মসজিদ, জয়ন উল অবদিমান মায়ের সমাধি, কবর, পীর হাজী মোহাম্মদ আখন্দ মোল্লা শাহ মসজিদ, বাহাউদ্দিন সাহেবের কবরস্থান, যদি বলি~ যদি বলে সমাধি এবং ম~ মতিন সাহেব মসজিদ। শ্রীনগর শিক্ষার কথা বলবেন? শ্রীনগর কাশ্মীর বিশ্ববিদ্যালয় শ্রীনগরের ক্লাস্টার ইউনিভার্সিটি, কাশ্মীর সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ টেকনোলজি শ্রীনগরসহ বিভিন্ন প্রধান উচ্চাশিক্ষা প্রতিষ্ঠানের আবাসস্থল। পূর্বের রিজিওনাল ইলেক~ ইঞ্জিনিয়ারিং কলেজ আর ইস্ট বিস্ট শ্রীনগর নামে পরিচিত। এর মধ্যে বেশিরভাগই দেশের প্রাচীনতম এবং প্রাচীনতম প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে কাশ্মীর বিশ্ববিদ্যালয়টি উনিশ আটচল্লিশ সালের দিকে যখন ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রযুক্তি শ্রীনগর তৃতীয় পঞ্চ বার্ষিক পরিকল্পনা সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে বিদ্যালয়, কিন্ডেল বিস্ক স্কুল, উপস্থাপনা কনভের উচ্চ মাধ্যমিক বিদ্যা~বিদ্যালয়, বার্ন হাই স্কুল, খালসা হাই স্কুল শ্রীনগর মেলিনসন গার্লস হাই স্কুল, দিল্লি পাবলিক স্কুল, শ্রীনগর উডল্যান্ড হাই স্কুল, আহ little angel high school, শ্রীনগর গ্রীন ভ্যালি শিক্ষা প্রতিষ্ঠান শ্রীনগর মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ শ্রীনগর, এস এম এইচ এস হাসপাতাল, সেন্ট ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স। বিখ্যাত ব্যাক্তি, জোয়ান লুমলি আগা শহীদ আলী, বকশি আব্দুর রশিদ। শ্রীনগর ভ্রমণ কি নিরাপদ? সেই কারণে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো নিশ্চিত করেছে যে জম্মু ও কাশ্মীর বিদেশী পর্যটকদের জন্য নিরাপদ জায়গা। রিপোর্ট অনুযায়ী দুই হাজার ষোল সতেরো আঠারো উনিশ এবং কুড়ি জম্মু ও কাশ্মীরে বিদেশিদের বিরুদ্ধে কোনো অপরাধের মামলা নথিভুক্ত হয়নি। শ্রীনগর সংস্কৃতি, শ্রীনগরের মহাজাগতিক জাতিসত্ত্বা বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পটভূমির লোকেদের একটু এক আকাশের নিচে বাস করে। শ্রীনগরে এর আদি বাসিন্দারা হল কাশ্মীরি পন্ডিত। যখন শ্রীনগরে বর্তমান জনসংখ্যার অধিকাংশ শিয়া এবং সুন্নী উভয়ই কাশ্মীরি মুসলমানদের নিয়ে গঠিত। শ্রীনগরের প্রধান ভাষা কি? শ্রীনগরে বুড়োস্বর কথা ভাষা হলো বুড়ো সাক~ সাকসি উর্দু এবং কাশ্মীরি। যদিও বুড়ো সাকসি বাড়িতে কথিত প্রাথমিক ভাষা। উর্দু এবং কাশ্মীরি কথা বলা হয়। দক্ষতা এবং সামাজিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে নির~ নির্ধারিত বিভিন্ন ডিগ্রির সাথে ব্যবহৃত হয়। শ্রীনগরের ডাক নাম কি? হৃদের শহর। বিভিন্ন হৃদের উপস্থিতির কারণে শ্রীনগরকে শহরকে হ্রদের শহর বলা হয়। শ্রীনগরের বিখ্যাত খাবার কি? কাশ্মীরি ওয়ার্থ ওয়ান রন্ধন প্রণালী প্রধানত তাদের আমিষ খাবারের জন্য বিখ্যাত। এবং রোগান জোস এটি একটি উল্লেখযোগ্য খাবার। এই মশলাদার লাল ভেড়ার তরকারিটি জাফরান ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। শ্রীনগর বিখ্যাত খাবার, রোগান জোস, মধুর পোলাও, মাছ বন্ড হ্যা ইয়াখানি নদীর তীরপাক শ্রীনগরের পর্যটকদের কি আকর্ষণ করে? শ্রীনগরের কিছু পর্যটন আকর্ষণ এবং করণীয় হলো মোগল গার্ডেন, হরিপর্বত, চশমা শাহী উদ্যান এবং পরিমহল। শ্রীনগরের বিভিন্ন তীর্থস্থান রয়েছে যা স্থানীয় এবং পর্যটকদের মধ্যে বেশি জনপ্রিয়। শ্রীনগরের ঐতিহ্যবাহী পোশাক কি? শ্রীনগরে আমরা পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক যেমন সালোয়ার, চুরিদার পায়জামা, স্কাউট ক্যাপ ইত্যাদি পরতে দেখতে পাই এবং এটি মহিলাদের ক্ষেত্রে শ্রীনগর তাদের মাথা ডেকে রাখতেন এবং সালোয়ার-কামিজ এবং পিরার মতন পোশাক পড়তেন। শ্রীনগরের ইতিহাস ও সংস্কৃতি কি? শ্রীনগর চৌদ্দ শতকের দিকে মৌর্য সাম্রাজ্য দ্বারা শাসিত হয়েছিল এবং এটি সম্রাট অশোক ছিলেন। যিনি কাশ্মীর উপত্যকায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন। এটা বিশ্বাস করা যায়, খ্রিষ্টীয় প্রথম শতাব্দীতে এই অঞ্চলটি কৃষাণের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। যারা পাকিস্তান ও আফগানিস্তান দা~ দুই দুর্গ থেকে তারা এই অঞ্চল শাসন করেছিল। শ্রীনগরের নাচ কি? কাশ্মীরের লোকনৃত্য সবার থেকে আলাদা তাৎপর্য বহন করে।

এবং ঘুমালি হল কাশ্মীর লোকনৃত্যের কিছু শৈলী। শ্রীনগরের বিখ্যাত কি? বিখ্যাত চা এবং বাণী। শ্রীনগরে আরেকটি অবশ্যই বিশ্ববিখ্যাত কাশ্মীরি কাওহার সুখ~ গন্ধি এবং হালকা সবুজ চায়ে পুরো মসলা জাফরান এবং বাদাম প্লেক্স এর ভালুকও রয়েছে। ডাল থেকে শিপ্রা টাঙানোর সময় আপনি স্থানীয় হকারদের আহ আপনাকে গরম কাওয়া অফার করতে পারবে। তাজমহল কি উপহার? ছয় শতাব্দী আগে মোগল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজকে তাজমহল উপহার দিয়ে তার ভালোবাসাকে অমর করে রেখেছিলেন। তাজমহল কি মসজিদ? তাজমহল ভারতের আগ্রা শহরে অবস্থিত একটি মসজিদ সমাধি। বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের তালিকায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। মুসলিম উৎপত্তিসত্ত্বেও এটি সাদা মার্বেল কবরস্থানে ভারতে একটি সত্যিকারের প্রতীক হয়ে উঠেছে। তাজমহল পানির রহস্য কি? তাজমহলে জলের একটি ছোট স্রোত রয়েছে। যা হঠাৎ প্রবাহিত হয়। নদীর খুব অলক্ষে চলে যায়। বিশেষজ্ঞদের গবেষণা অনুসারে এই স্রোতটি একই উৎস থেকে এসেছে। যখন মুসলিম সমাধির আগে এটি একটি হিন্দু মন্দির ছিল। তাজমহলের রং বদলায় না কেন? আহ তাজমহল সাদা মার্বেল দিয়ে তৈরি। যা সূর্যের আলো চাঁদের আলোয় তীব্রতা অনুযায়ী রং দেয়। নির্মাণ ইতিহাস, শাহজাহান। তাজমহল সমাধি ও মসজিদ~ তাজমহল সমাধি ও মসজিদ। তাজমহল! শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের জন্য তাজমহল সমাধি নির্মাণের সিদ্ধান্তের পিছনের গল্প। শাহাজাহান তার স্ত্রী মমতাজ মহলের জন্য বেশ তাজমহলের সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেন। কমপ্লেক্স এর পরিকল্পনার জন্য সেই সময় বিভিন্ন স্থপতিকে দায়ী করা হয়েছে যদিও মূল স্থপতি সম্ভবত ওস্তাদ আহমদ লাহোরী ছিলেন। একজন ভারতীয় বংশদ্ভুত পারস্য। জটিল পাঁচটি মূল উপাদান প্রধান প্রবেশদ্বার, বাগান, মসজিদ উত্তর আক্ষরিক অর্থে উত্তর একটি বিল্ডিং যা মসজিদকে প্রতিফলিত করে এবং সমাধিটি এর চারটি মিনারসহ নীতি অনুসারে একটি ঐক্যবদ্ধ সত্ত্বা হিসেবে কল্পনা করা হয়েছিল।

অটোম্যান সাম্রাজ্য এবং ইউরোপ থেকে কুড়ি হাজারেরও বেশি শ্রমিকদের প্রায় ষোলশ আট ত্রিশ থেকে ঊনচল্লিশ সালের মধ্যে সমাধিটি সম্পন্ন করার জন্য নিযুক্ত করা হয়েছিল। সংলগ্ন বিল্ডিংগুলি উহ ষোলশ তেতাল্লিশ সালের মধ্যে সম্পন্ন হয়েছিল এবং অত্যন্ত ষোলশ সাতচল্লিশ সাল পর্যন্ত চর্যা অব্যাহত ছিল। মোট বায়~ বেয়াল্লিশ একর সতেরো হেক্টর তাজমহলের আসল ইতিহাস কি? তাজমহল আগ্রার ইতিহাস। এটি ষোলশ বত্রিশ খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে শুরু করেছিলেন এবং ষোলশ আটচল্লিশ খ্রিস্টাব্দে সমাপ্তি সমাপ্ত হয়েছিল। মসজিদ, গেস্ট হাউস এবং দক্ষিণের প্রধান প্রবেশদ্বার, বাহিরের আঙ্গিনা এবং এই এপিক যুক্ত করা হয়েছিল। এরপর ষোলশ তিপান্ন খ্রিস্টাব্দ! তাজমহলের ভিতরে কি আছে? তাজমহলের অভ্যন্তরে মমতাজ মহল এবং শাহজাহানকে সম্মানিত স্মৃতিসৌধগুলো পিপঁড়ার দুরা

কিছু মহৎ এবং স্মৃতি স্তম্ভগুলো শুধুমাত্র দেখানোর জন্য মূল সার~ স্যার কপিগুলি বাগান স্তম্ভের নিচে একটি শান্ত ঘরে রয়েছে। তাজমহল এত সুন্দর কেন? স্থাপত্যের বিস্ময় প্রকাশ করে মোগল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের জন্য চিরন্তন ভালোবাসা। এটি ফারসি, ভারতীয়, ইসলামিক, তুর্কী এবং অটোম্যান শিল্পের রূপকে একত্রিত করে।

যিনি সেই বছরের সতেরোই জুন মারা গিয়েছিলেন এবং তাদের চৌদ্দতম সন্তান গহুওরা বেগমের জন্ম দেন এবং সমাধিটি ষোলশ আটচল্লিশ সালে সম্পন্ন হয়েছিল। তখন আশপাশের ভবন এবং বাগান পাঁচ বছর পরে সম্পন্ন হয়েছিল। ইন্টিরিয়াল কোড মমতাজ মহলের মৃত্যুর পরে শাহজাহানের শোক নথিভুক্ত করে তাজমহলের অনুপ্রেরণা হিসেবে ধারণ করে। একটি প্রেমের গল্প চিত্রিত করে। architecture এবং design তাজমহল চিত্রিত animation, in graphics, substitle তাজমহল ইন্দু ইসলামিক এবং পরবর্তী মোগল স্থাপত্যের নকশা ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করে এবং প্রসারিত করে। গোর-ই-আমি সমরখন্ডে মোগল রাজবংশে পূর্বপুরুষ তৈমুরের সমাধিসহ সকল তৈমুরি এবং মোগল ভবনগুলি থেকে বিশেষ অনুপ্রেরণা এসেছে। হুমায়ুনের সমাধি যা চারপাশ উদ্যান এবং হাট স্থাপত্য এর পরিকল্পনা কে অনুপ্রাণিত করেছিল সাইদ ই উদ্দৌলা সমাধি কখনো কখনো বেবি তাজ বলা হয় এবং দিল্লি তে শাহজাহানের নিজস্ব জামে মসজিদ যদিও পূর্ববর্তী মুঘল ভবন গুলি প্রধানত লাল বেলে পাথর দিয়ে তৈরি শাহজাহান আধা মূল্যবান পাথরের সাথে সাদা মারবেল ব্যবহারকে উৎসাহিত করেছিলেন তার পৃষ্ঠপোষকতায় নির্মিত ভবনগুলো উন্নতির একটি নতুন স্তরে পৌঁছেছিল কবর সমাধি পুরো তাজমহল কমপ্লেক্সের কেন্দ্রীয় কেন্দ্র। এটি একটি বড় এবং সাদা মার্বেল কাঠামো যা একটি বর্গাকার কিউ তিনটের উপর দাড়িয়ে আছে এবং একটি প্রতি সাম্য বিল্ডিং নিয়ে গঠিত। একটি বড় গম্বুজ এবং শেষে একটি ইটান এই খিলানের আর কিছু হয় বেশিরভাগ মুঘল সমাধির মতন, মুঘল উপাদানগুলি আদৌতে ইন্দো ইসলামিক দিক structure হলো একটি বৃহৎ multi chamber r চারুপাঠ পুর্ন রয়েছে এবং একটি অসম অষ্ট ভূ জায়গার কাঠামো তৈরী করে যা চারটি কি লম্বা পঞ্চান্ন মিটার একশ আশি ফুট। ইউয়ানের প্রকৃতি পাশ একটি প্রশস্ত পিচ থাকে এবং খিলনাযুক্ত খিলনা পথ দ্বারা তৈরি হয়েছে।

দুই হাজার এক সালে দুই মিলিয়ানেরও বেশি দর্শকদের নথিভুক্ত করেছে যা দুই হাজার চৌদ্দ সালে প্রায় সাত থেকে আট মিলিয়নে বেড়েছে যা ভারতীয় নাগরিকদের জন্য মোটামুটি কম entry fee এবং বিদেশীদের জন্য বেশী ব্যয়বহুল দুই হাজার বাইশ সালের হিসাবে ভারতীয় নাগরিকদের জন্য fee ছিল পঞ্চাশ আর এবং বিআইএমএসটিইসি দেশের নাগরিকদের জন্য পাঁচশ চল্লিশ এবং বিদেশি পর্যটকদের জন্য এক হাজার একশ, অক্টোবর নভেম্বর এবং ফেব্রুয়ারি শীতল মাসের বেশিরভাগ পর্যটক আসেন। কমপ্লেক্সের কাছাকাছি কোন যানবাহন চলাচলের অনুমতি নেই এবং দর্শকদের হয় কার পার্কিং এবং এলাকা থেকে হেঁটে যেতে হবে বা এটি বা একটি বৈদ্যুতিক বাস ধরতে হবে। খাবাসপুরা বর্তমানে একটি নতুন দর্শনার্থী কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য পুনরুদ্ধার করা হয়েছ। তাজমহল হলো ভারতের আগ্রা শহরের যমুনা নদীর দক্ষিণে তীরে একটি হাতির দাঁতের মার্বেল সমাধি। এ~ এটি ষোলশ বত্রিশ সালে মুঘল সম্রাট শাহজাহান রাজত্বকালে ষোলশ আটাশ থেকে ষোল আট উহ ওয়া উনিশা আহ আটান্ন এবং প্রিয় স্ত্রী মমতাজ মহলের সমাধির জন্য তৈরি করেছিল।

একজন মুসলিম পারস্য রাজকন্যা আর মমতাজ মহলের স্মরণে নির্মাণ করেছিলেন। তার তেরোতম সন্তানের জন্ম দেওয়ার পর তিনি বিদ্রোহ দমন করার অভিযোগের সময় বোরহান ও তার স্বামীর সাথে মারা যান। তাজমহল কি উপহার? ছয় শতাব্দী আগে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মমতাজকে তাজমহল উপহার দিয়ে তার ভালোবাসাকে অমর করে রেখেছিলেন। তাজমহল কি মসজিদ? তাজমহল ভারতের আগ্রা শহরে অবস্থিত একটি মসজিদ সমাধি। বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের তালিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে। মুসলিম উৎপত্তিসত্ত্বেও এর সাদা মার্বেল কবরস্থান ভারতীয় একটি সত্যিকারের প্রতীক হয়ে উঠেছে। তাজমহলের পানির রহস্য কি? তাজমহলের জলের একটি স্রোত রয়েছে। যা প্রবাহিত হয়, নদীর খুব অলক্ষে চলে যায়। বিশেষজ্ঞদের গবেষণা অনুসারে এই স্রোতটি একই উৎস থেকে এসেছে। যেখানে শিবলিঙ্গে জল ঢেলে দেওয়া হয়। যখন মুসলিম সমাধির আগে একটি একটি হিন্দু মন্দির ছিল। তাজমহলের রং বদলায় না কেন? তাজমহল সাদা মার্বেল দিয়ে তৈরি যা সূর্যের আলো বা চাঁদের আলোয় তীব্রতা অনুযায়ী রং দেখায়। নির্মাণ ইতিহাস- শাহজাহান তাজমহল সমাধি ও মসজিদ। তাজমহল সমাধি ও মসজিদ। শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের জন্য তাজমহল সমাধি নির্মাণের সিদ্ধান্তের পিছনের গল্প। শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের জন্য তাজমহল সমাধি নির্মাণের সিদ্ধান্ত নেন। কমপ্লেক্সের পরিকল্পনার জন্য সেই সময় বিভিন্ন স্থপতিকে দায়ী করা~ সে সময়ে বিভিন্ন স্থপতিকে দায়ী করা হয়েছে। যদিও মূল স্থপতি সম্ভবত ওস্তাদ আহমদ লাহোরী ছিলেন একজন ভারতীয় বংশদ্ভুত পারস্য। জটিল পাঁচটি মূল উপাদান প্রধান প্র~ প্রবেশদ্বার, বাগান, মসজিদ উত্তর আক্ষরিক অর্থে উত্তর এবং একটি ব্লিডিং যা~ বিল্ডিং যা মসজিদকে প্রতিফলিত করে এবং সমাধিটি এর চারটি মিনারসহ নীতি অনুসারে একটি ঐক্যবদ্ধ সত্ত্বা হিসেবে কল্পনা করা হয়েছিল এবং ডিজাইন করা হয়েছিল মোগল নির্মাণ চর্চায়। যা পরবর্তীরটা পরিবর্তীতে যে কোন সংযোজন বা পরিবর্তনের অনুমতি দেয়নি। ষোলশ বত্রিশ সালের দিকে বিল্ডিং শুরু হয়। ভারত, পারস্য, অটোম্যান সাম্রাজ্য এবং ইউরোপ থেকে কুড়ি হাজারেরও বেশি শ্রমিকদের আহ ষোলশ উনচল্লিশ থেকে আহ আটত্রিশ সালের মধ্যে সমাধিটি সম্পন্ন করার জন্য না বিযুক্ত করা হয়েছিল সংলগ্ন বিল্ডিংগুলি। ষোলশ তেতাল্লিশ সালের মধ্যে সম্পন্ন হয়েছিল এবং অত্যন্ত ষোলশ সাতচল্লিশ সাল পর্যন্ত শর্তে অব্যবহৃত হয়েছিল। মোট বেয়াল্লিশ একর সতেরো হেক্টর। তাজমহলের আসল ইতিহাস কি? তাজমহল আগ্রার ইতিহাস। আহ ষোলশ বত্রিশ খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ মহলের স্মরণে শুরু করা হয়েছিল এবং ষোলশ বেয়াল্লিশ খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল। মসজিদ, গেস্ট হাউস এবং দক্ষিণের প্রধান প্রবেশদ্বার বাহিরের আঙ্গিনা এবং এর এন্টিক যুক্ত করা হয়েছিল। এরপর আহ ষোলশ তিপ্পান্ন খ্রিস্টাব্দ। তাজমহলের ভিতরে কি আছে? তাজমহলের অভ্যন্তরে মমতাজ মহল এবং শাহজাহানকে সম্মানিত স্মৃতিসৌধগুলো পিপড়ার ডুরা অর্ধ মূল্যবান পাথর দিয়ে একটি ইনলে এবং একটি মার্বেল জারির পর্দা দিয়ে সজ্জিত আর্ট পাশের কক্ষে ঘেরা। কিন্তু মহৎ স্মৃতিস্তম্ভগুলো শুধুমাত্র দেখানোর জন্য। মূল বাগান স্তরের নিচে শান্ত হয়ে রয়েছে। তাজমহল এত সুন্দর কেন? স্থাপত্যে বিস্ময় প্রকাশ করে মোগল সম্রাট শাহজাহানের এই তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের জন্য চিরন্তন ভালোবাসা এটি ফারসি-ভারতীয় ইসলামিক তুর্কি অটোম্যান শিল্পের রূপকে একত্রিত করে। অনুপ্রেরণা, তাজমহলটি ষোলশ একত্রিশ সালে শাহজাহান এ তার